চারিদিকে শুধু জল আর জল দেখা যাচ্ছে। দূরে অনে--

একটা সাদা কালার এর বাড়ি দেখা যাচ্ছে। তার বাইরে একটা চার চাকা গাড়ি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। তার পাশে একটা।

বিল্ডিং -এর নিচের ফ্লোর -এ অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে। আর সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে।

একটা বয়ষ্ক লোক দেখা যাচ্ছে। তার মাথায় একটা ঝুড়ি রয়েছে দেখা যাচ্ছে। একটা বাচ্চা ছেলের পরে একটা বাচ্চা ছেলে রয়েছে দেখা যাচ্ছে।

একটা বয়ষ্ক লোক দেখা যাচ্ছে। তার মাথায় একটা ঝুড়ি রয়েছে দেখা যাচ্ছে। একটা বাচ্চা ছেলের পরে একটা বাচ্চা ছেলে রয়েছে দেখা যাচ্ছে।

একটা বড় হল রুম দেখা যাচ্ছে। তার মধ্যে অনেক সোফা দিয়ে বসার জায়গা করে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে। দূরে অনেক ফটো --

একটা বড় অফিস রুম দেখা যাচ্ছে। অফিস রুম -এর ভিতরে এক সোফা পাতা রয়েছে দেখা যাচ্ছে। সামনে একটা টী টেবিল রয়ে--

লাল কালার নিচে দেখা যাচ্ছে। আর দূরে একটা ব্রাউন কালার -এর গেট রয়েছে দেখা যাচ্ছে দরজা।

একটা রুম রয়েছে দেখা যাচ্ছে। রুম -এর নিচে অনেক বাচ্চারা এক্সাসাইজ করেছে দেখা যাচ্ছে আর অনেক --

তার ভিতরে একটা দোকান রয়েছে। আর বিল্ডিং টার রং হচ্ছে কমলা কালার -এর দেখা যাচ্ছে।

ওপরে আকাশ দেখা যাচ্ছে। আর সূর্য অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে। আর নিচে অনেক জল রয়েছে দেখা যাচ্ছে। আর একটা।

দেওয়া আর কিসব লেখা আছে দেখা যাচ্ছে। আর চারিদিকে গাছপালা ভর্তি দেখা যাচ্ছে। একটা নারকেল গাছ দেখা যাচ্ছে।

লোকটা লিখছে দেখা যাচ্ছে। একটা বড়ো টেবি ল রয়েছে দেখা যাহ --

কি একটা লিখছে দেখা যাচ্ছে। একটা বড় টেবিল রয়েছে দেখা যাচ্--

চারিদিকে শুধু জল আর জল দেখা যাচ্ছে। দূরে অনেক ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। আর চা ওপরে চারিদিকে শুধু ।

আর তার ঠিক পাশে একটা চার চাকা গাড়ি রয়েছে দেখা যাচ্ছে। সাইকেল রয়েছে দেখা যাচ্ছে অনেকগুলো।